এবং শাস্ত্ৰ সেবক কর্মীদেরও কিছু isolation আহ ক্ষেত্রে প্রয়োজন হয় রোগ isolation আহ সাস্থ সেবা কর্মীদের কাজ এবং আহ সুরক্ষার সাথে প্রাসঙ্গিক স্বাস্থসেবা কর্মীরা নিয়মিত বিভিন্ন ধরণের অসুস্থতা অসুস্থতার সংস্পর্শে আস্তে পারে অতয়েব অসুস্থ হওয়ার আহ সূচি থাকে স্বাস্থসেবা কর্মীদের সংক্রমণ রাশ করার জন্য প্রয়োজনীয় সমস্ত সতর্কতা যেমন যথাযত সাস্থ বিধি বিধি অবলম্বন এবং ভ্যাকসিনেশনের সাথে up-to-date থাকার উম পরেও আহ রুগী এবং সাস্থসেবক কর্মীদের মধ্যে রোগ ছড়িয়ে পড়তে পারে যদি কোনো সাস্থসেবক কর্মী কোনো সংক্রমক রোগে অসুস্থ হন তাহলে অন্নান্য সাস্থ সেবা কর্মীদের বা স্বাস্থসেবা সুবিধার ভেতরে সংবিধানশীল রুগীদের মধ্যে সংগব্বো বিস্তার ঘটাতে পারে এবং গুরুতর জটিলতার ঝুঁকির মধ্যে থাকতে পারেন নির্দিষ্ট সংক্রমক এজেন্ট দ্বারা সংক্রমিত সাস্থ সেবা কর্মীদের কিছু সময়ের জন্য রুগীদের সাথে কাজ করার অনুমতি দেওয়া হতে পারেনা সংক্রমণ এজেন্টের বিস্তার থেকে সাস্থ সেবা আহ কর্মীদের উম সুরক্ষার জন্য প্র~ প্রযোজ্য বিভিন্ন উম আহ উম হম

সুরক্ষা অন্তর্ভুক্ত রয়েছে সংক্রমক রোগের পেশাগত ক্ষেত্রে প্রকাশের ঝুঁকি মূল্যায়ন ও হ্রাস করতে cdc এর সমস্তারণ প্রকাশ করেছে এটি আহ মান্যন্ন এবং নির্দেশিকা গুলির উদ্দেশ্য হলো সাস্থ সেবার সুবিধা অন্যদের মধ্যে রোগের বিস্তার হ্রদ করা এবং এটি আমাদের আহ জনস্বাস্থ্যের একটি দিক হলে উল্লেখিত রয়েছে রোগ থেকে অন্যদের রক্ষা করার ক্ষেত্রে রোগ আহ অন্তরণের গুরুত্ব খুবি কম খুব কমে বিতর্কিত হয় তবে একজন ব্যাক্তির উপর রোগ অন্তরণের কি কি পরিণতি হতে পারে তা বিবেচনা করা গুরুত্বপূর্ণ রয়েছে সে ক্ষেত্রে এভাবে আমরা ছোট থেকে বড়ো সমস্ত মানুষ এবং যে সমস্ত রুগী রয়েছে তাদেরকে আমরা সুস্থ রাখার চেষ্টা করতে পারি এবং জনস্বাস্থ সংশো গঠনের মাধ্যমে যাতে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সচেনতা বৃদ্ধি পায় সেটার ক্ষেত্রেও আমরা আহ চেষ্টা করতে পারবো সেই ক্ষেত্রে সাস্থ সেবা অর্থাৎ health

কিন্তু এক মুঠো ভাত না খেলে ঘুম ধরতে চায় না কেন কে জানে। একেক সময় রাত জেগে আকাশ পাতাল ভাবে সে। অষ্টম শ্রেণী পাশ করেই বা কি করবে? তার চেয়ে সেজো মাসির কাছে কলকাতায় চলে গেলেই হয়। বাড়ি বাড়ি বরং ফেরি করবে ধুপ কাঠি। নানা রকম আচার, বড়ি, পাপড় নয়তো অন্য কিছু। কিন্তু ওদের এক চিমটে ঘরেই কোথায় থাকবে শুনি। মেসোমশাইতো আবার বড্ড ছাপোষা মানুষ। বেসন কিনতেই হিমশিম খায় একেক সময়। কত মাসের যেন বাড়ি ভাড়াও বাকি। বাড়িওয়ালার ভয়ে প্রায়ই নিশুতিরাতে বাড়ি ঢোকে। অথচ সেজো মাসি ছাড়া নিজের বলতে তনুদের আর কে আছে অত বড় কলকাতায়? চিন্তা করলেই তালগোল পাকিয়ে যায় সব। কোথাও কোনো কূল কিনারা খুঁজে না পেয়ে তনু অথচ কি যে করবে কিছু ঠিক করতে পারে না ভালো করে। দিন দিন মায়ের মুখটাও কেমন জানি শুকিয়ে আসছে। আর ওদের কোথায় কোথায় কি গাছ আছে হিসেবে করছে তনু। কিন্তু কিছুতেই কোনো হিসেবে মিলছে না। চোখ দুটো বড় বড় করে কর গুনতে থাকে সে। রাত জাগা একটা পাখি হঠাৎ যেন ভয় পেয়ে ডেকে উঠে কোথাও। ফিতাটা ছমকে দু হাতে জড়িয়ে ধরে নিজ থেকে। তনু সারা দেয় না। মনকে মুখের কাছে নিয়ে প্রহরীর মতো জেগে থাকে একাই। একদিকে পূজোর একদিন আগেই নতুন জামা কাপড় চলে এলো তনুর। বাবা কোথা থেকে টাকা পেয়েছে বুঝতে বাকি রইলো না মোটেই। হঠাৎ কদিন নগেন দত্তর আসা যাওয়া শুরু হলো বাড়িতে। পরেশদা পরেশদা করে অজ্ঞান। লোকটাকে দেখলেই কোথাও না কোথাও লুকিয়ে পড়ে তনু। মা সাত তাড়াতাড়ি চা নিয়ে পানসীতে হাজির। মানুষটার খাতির দেখে তনুর গা পিত্তি জ্বলে। কিন্তু এক্ষুনি কাউকে কিছু বলা মুশকিল। জামা পড়া তনুকে এখন কে ভয় করবে? কে কথা শুনবে তার? বোকাল কথার দিকে চেয়েই দিদির জন্যে একদিন মনটা আবার হু হু করে উঠল। সবাই কত করে বললো কিন্তু না। কিছুতেই তনু ঠাকুরতলায় গেল না একদিন। খরগোসটাকে বুকে নিয়ে একা একাই শুয়ে বসে রইল কয়েকদিন। দেখতে দেখতে ঢাকের বাদ্যি, শিউলি ফুলের গন্ধ সব কোথায় উবে গেল কর্পুরের মতো। এগিয়ে এল পরীক্ষা। চাপা ভোরবেলা উঠে পড়তে বাসা তৈরি করে দিত। বিদ্যালয়ে থেকেই গেল। সব মেয়েরা প্রায় একই প্রশ্ন করে। খুব রাত জেগে পড়ছিস বুঝি? কি উত্তর দিবে তনু কিছু বুঝতে পারে না।

বিদ্যুতের খুঁটি পোঁতা হচ্ছিল কদিন থেকে। শহরে গায়ে ঠিকই উড়ে এসে পড়বে খাবার ধান উঠবে খামারে। থানার বাবুদেরও একদিন খাওয়াতে হবে নেমন্তন্ন করে। রেশন দোকানটা অনেক কষ্টে হাতে এসে গেছে তার। ব্যাটা শীতল হালদার দেখুক ঘুষ দিয়ে কি হয় সংসারে? তোমাকে চোর সাজিয়ে নগেন দত্ত কেমন বাগিয়ে নিল রেশন দোকানের dealarship তনুর বাবাও একটা একশো টাকা মাইনের কাজ পেয়ে গেল সঙ্গে। পরেশদা বলতে নগেন কাকা এখন কেন অজ্ঞান তনু ঠিক বুঝতে পারবে। তবে তক্কে তক্কে আছে বৈকি। বাবা-মা মানুষটাকে বিশ্বাস করে করুক। তনু করবে না। অঞ্চল প্রধান হওয়ার জন্যে নগেন দত্ত এখন প্রচুর উঠে-পড়ে লেগেছে। তা লাগুক, তনুও তোমাকে ছাড়বে না নগেন কাকা। দিদির দু ভরি রুপো সেই দুল জোড়া সুদে-আসলে একদিন না একদিন তার ফিরত দিতেই হবে। সেদিন ছিল বিদ্যালয়ের শেষ পরীক্ষা, অঙ্কটা মোটামুটি ভালোই হয়েছে। মনটা তাই অনেকদিন বাদে একটু খুশি খুশি আছে। ইচ্ছে করেই বাড়ি যাওয়ার সোজা রাস্তাটা ছেড়ে একটা বাঁকা রাস্তায় নেমে পড়ল হঠাৎ। লক্ষ্মীরা কখনও বিদ্যালয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন অঙ্কটা সঠিক হয়েছে দেখে নিচ্ছে। চাঁপাকেও আজ ডাকেনি। এই বেশ মজা। কোথায় যাবে, কি করবে কিছু ঠিক নেই। একলা একলাই এগিয়ে পড়ে। একবার তারপরই পাওয়া যাবে নতুন রাস্তা। ছোট থেকে এই এক নিশা তার। মনে আছে সেই নিয়ে দিদির সঙ্গেও কত খুনসুটি হতো তনুর । দিদিটা ছিল ভীষণ ভীতু। সব কথা বাড়িতে এসে বলে ফেলত মাকে। মা মারতে ছুটতো তনুকে। কিন্তু ধরতে পারলেতো। ও তখন হাওড়া পুকুর পাড় পেড়িয়ে একেবারে বকুলতলার মাঠে। মায়ের হাতে শেষ পর্যন্ত মার খেতে হত দিদিকে। কারণ হাওয়া হয়ে গেছে তনু। গাছে উঠে মাছির~ পাখির ডিম পেড়ে আনার দায়ে কতবারই না তনুর হাতে সোজা পেয়েছে ডিম্পেল সেই সাজা মনে আছে? একবার একটা ঘুঘু পাখির ডিম সিদ্ধ করে খেতেও গিয়েছিল তনু। সেবারও দিদির জন্যে জানাজানি হয়ে গিয়েছিল ব্যাপারটা। আহারে বেচারি দিদি! ভীতু ভীতু সেই মুখখানা এখনো বড্ড মনে পড়ে তনুর। বুকটা হু হু করে দুঃখে। কতদিন ভরদুপুরে ভাড়ার থেকে আচার চুরি করে এনেছে বোনের জন্যে। কতবার ধরাও পরে গেছে হাতে-নাতে। দিদি যখন পিটুনি খেয়েছে মায়ের হাতে, তনু তখন পগারপাড়। তখন ফড়িং ধরে সুতোয় বেঁধে খা~ রাখার জন্য শখ ছিল তনুর। দিদিটা চাইত না। বলতো আহা! ওকে ছেড়ে দে না। ওর মা যদি খোঁজে? তনুটা যেন ডাকাত। বলত ধ্যুস, ওর মা নেই। দিদি বিশ্বাস করত না তবুও। বন্দি ফড়িংটার জন্য তনুকে খোশামোদ করত কত। তনু ছাড়ত না। পারলে আরো দুটোকে ধরতো। প্রজাপতিকেও ছাড়ত না। ওদের রঙিন ডানা দুটোর উপর এখনও কি লোভ ওর! মাঝে মাঝে হিংসা হয় ওদের ডানা দুটোর উপর। ইস্ মানুষের কেন অমন ডানা দেয়নি ভগবান? ডানা আছে বলেই না ফড়িং, প্রজাপতি আর পাখিদের খুব মজা পৃথিবীতে। দিদিটা দারুণ বোকা, কোনো কিছুতেই বুঝাতে পারত না তখন। মাথার উপর দিয়ে যে উড়োজাহাজে চলে ডানা আছে বলেইতো সে উড়ে যায়। তনুর কি মজা হতো যদি তার ডানা থাকত। ফুড় ফুর করে উড়ে কবেই চলে যেত এই বাড়ি ছেড়ে। কিন্তু কোথায়? মাঠ পেরিয়ে নদী, কাশবন, মেঘের দেশে, নাকি পাহাড় চূড়োয়? ভাবতে পারছে না বেশি। মন কেমন করত মায়ের জন্য। মাকে ছেড়ে কোথাও যে যেতে ইচ্ছে করে না তনুর। এই মেয়েটা মেয়েটা। বাউরিপাড়া পেরুতেই কাদের একটা ছেলে পিছু ডাকল তনুকে। তনু ঘুরে দাঁড়াল, গুলতি হাতে একটা উস্কো চুল ছেলে কি যেন হা করে চেয়ে আছে কাদের ছেলে? কোথা থেকে এসেছে কে জানে। গায়ে জামা প্যান্টুন দেখে একটু অন্যরকম মনে হয়। চোখ দুটোও ভারী মিষ্টি। বয়স ছোট হবে বুঝতে পেরেই তনু একটু ভারিক্কি মেজাজে বলল, আমাকে বলছ? ছেলেটা এবার সাহস করে একটু এগিয়ে এলো। বলল, জান আমার বাবা নেই। তনু হা করে রইল শুনে। ঠিক বুঝতে পারল না কথাটা। তোমার বাবা আছে? একটু থেমেই ছেলেটা আবার বলল, আমিও না একটা কাঠবিড়ালির বাবাকে এয়ছা মার মেরেছি, বাসায় গিয়ে নিশ্চয়ই মরে যাবে। দেখবে আমার হাতের টিপ? গুলতি বাগিয়ে দাঁড়াতেই তনু বলল, কাকে মারবে? কেন? এই ছাগলছানাটাকে। না মের না, মারতে নেই। কেন? ওর মা আছে না? তনু এবার যেন আরো একটু নরম হয়ে করে বলল, তোমাকে যদি কেউ মারে, তোমার মায়ের কষ্ট হবে না বুঝি? দুষ্টু ছেলেটা এবার যেন হঠাৎ কেমন চুপসে গেলো। তারপর গুলতিটা তনুর সামনে ফেলে দিয়ে বলল, ঠিক আছে। গুলতিটা তাহলে ফেলে দিলাম। আর কাউকে মারব না। তনু এবার হেসে উঠল খিল খিল করে। তারপর ছেলেটার উস্কো চুলে বিলি কাটতে কাটতে বললে, তুমি তো বেশ লক্ষ্মী। কি নাম তোমার? কাদের বাড়ি এসেছ? ওই যে দত্তদের বাড়ি। তারপর দু হাত ঘুরিয়ে ফিরিয়ে বললে, এই যে মস্ত একটা পুকুরের গায়ে এই যে মস্ত পাকা বাড়ি আছে না ওইটাই আমার মামা বাড়ি। জান, মায়ের সঙ্গে আমি এখন মামা বাড়িতেই থাকব। ও তাই বুঝি? তনুর কেন জানি খুব আদর করতে ইচ্ছে করছিল ছেলেটাকে। আমার মামার কেমন পাকা বাড়ি। তোমাদের গাঁয়ে আর কোনো বাড়ি নেই এমন পাকা? সব কেমন মাটির বাড়ি। ইস, আমার একদম ভালো লাগে না। ছেলেটা যেন একটু দম নেয়। তারপর আবার বলে, দম নিয়ে নিয়ে বলে জান, মা বলেছেন মাটির বাড়িতে সাপ থাকে। সাপকে তোমার ভয় করে না? করে বৈকি। ভীষণ ভয় করে আমার। চট করে ছেলেটা একটু ঝুঁকে পড়ে গুলতিটা তুলে নেয় হাতে। তারপর তনুর চোখে চোখ রেখে বলে, তাহলে এই গুলতিটা তোমার কাছে বরং রেখে দাও। সাপ দেখলে এক টিপে খট্ খটাস। তনু হেসে ফেলল।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 আজ শুনবো তোমার গল্প। কাল আমার। ছেলেটা আর না হেসে থাকতে পারল না তনুর কথা শুনে। হি হি করে হেসে একবারে গড়িয়ে পড়ল ঝিলের ধারে। তারপর হাসতে হাসতে বললে, তুমি দারুণ মজার কথা বলেছ। দারুণ! কেন অমন করে হাসছ কেন? বারে, হাসব না? তুমি কি না বললে, আজ শুনবে আমার গল্প? ইস্ শুনবোই তো। কেন, তোমার বুঝি কোনো গল্প নেই? আমার গল্প! ছেলেটা এবার যেন কেমন লক্ষ্মী হয়ে এসে বসল তনুর সামনাসামনি। তারপর একটু উদাস গলায় বলল, জান ওই দত্তরা না আমার সত্যিকারের মামা নয়। ওরা আমাদের কেউ নয়। মা বলেছে, কেউ নেই আমাদের। আমরা বেলেঘাটায় ভাড়া থাকতুম। মাস তিনেক হলো ডাকাতরা মেরে ফেলেছে আমার বাবাকে। কেন মেরে ফেলেছে আমি কিচ্ছু জানি না। মা আমাকে কিচ্ছু বলেনি। নগেন মামা একদিন গিয়ে বললে, চল আমাদের দেশে। সেখানেই পড়বি। আমি তোর মামা হই। জল টল টল করছে ছেলেটার চোখ, দু চোখ। একবার তাকিয়ে মাটিতে চোখ নামিয়ে নিল তনু। তারপর বলতে শুরু করল ঘাসের ডগা কেটে দাঁত খুঁটতে লাগল নিজের মনে। আর কিছু জিজ্ঞেস করতে সাহস হয় না ছেলেটাকে। সে আবার নিজেই বলল, জান আমার মাকে সারা দিন-রাত ঝিঁয়ের কাজ করতে হয় ওদের বাড়িতে। বামপুন্ন সংস্কৃতির ধারক সেন রাজারা সংস্কৃতির বাহন রূপে সংস্কৃতিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার বাংলা ভাষায় রাজ দরবার থেকে নির্বাচত হয়ে লোক জীবন কে আশ্রয় করে আপন অস্তিত্ব বজায় রেখে ছিল। তোমরা পরবর্তী রূপের অধ্যায়ে পেজেন বিক্ষিত ভাবে জেনেছ যে সে ভাষাই সাহিত্য কিছু রেখিত হলেও তা ছিল মানুষের মধ্যে সিমাবদ্ধ। বৌদ্ধ বর্ণহীন সইগো অন্ত পুরোনো এবং তথা কথিত সুদ্র রাই ছিলেন তার ধারক ও বাহক, তাদের সাহিত্যের অধিকাংশ আবার লৌখিক ছিল বলেন ছিল মৌখিক ও ছড়া গান আকারের সেই সাহিত্য প্রচুর নিদর্শন এখন ও বাংলার লোক সাহিত্য প্রচলিত আছে। এই বিষয় টি তোমরা বই এর পঞ্চম অধ্যায়ে বিস্তারিত ভাবে জানবে। দ্বাদশ শতাব্দীর একেবারে শেষ ভাগে দেশে তুর্কি আক্রমণ শুরু হলে কিছু দিনের মধ্যেই হিন্দু রাজত্বের অবসান ঘটে। বর্ণভেদ বংশ

সংকটের সময়ে প্রতিনিয়ত নেপাল তিব্বতে আশ্রয় নিলেন। অনেকে রাজ শক্তির অনুগ্রহ ধিক্কার আকর্ষণে ধর্মান্তরিত হলেন।

বিবাদনি ভীষণ ভাবে প্রকৃত চেহারা সেখানে শুধুই গৃহ বিবাধ ষড়যন্ত্র কদোকীর্তি হত্যা উম কাল অশান্তি ও অরাজ্কতার এই প্রয়োদশ চতুর্দশ শতাব্দীতে কোনো উল্লেখ যোগ্য সাহিত্য কিছু নিদর্শন পাওয়া যায়নি। দীর্ঘ কালে বিপর্যয় ঘুচে গিয়ে পঞ্চদশ শতাব্দীতে বাঙালির সৃষ্টিশীলতার প্রকাশ লক্ষ্য করা গেলে ভাষায় দিকে ও পাঁচালি কাব্য। চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে উম সামসুদ্দিন ইলিয়াস সহ গৌড় বঙ্গের শান্তি শৃঙ্খলা স্থাপন করলে তখন থেকে বাংলা সাহিত্যের সংস্কৃতি নতুন পথ ধরে শেখানোর সুযোগ পাই। পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে ইলিয়াস সাহির ধারার সাময়িক পতন ঘটে হিন্দু রাজা দুননু জম্মদান দেব আপত্তি সো আপন শক্তি ও গৌড়ের সিংহাসন লাভ করলে তারি অনুকুল্লো হিন্দু শাস্ত্র ও বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রে ও প্রসারিত হয় তার পুত্র জুদু জালালুদ্দিন নাম শতাব্দীর উম উম গ্রহণ করে সিংহাসনে বসেন, এবং তার পরে উম ইলিয়াস শাহী বংশে আবার গৌড়ের অধিকার লাভ করে। পঞ্চশতাব্দী অষ্টম দশক এর মধ্যেভাগ উম পর্যন্ত চোদ্দোশো আটচল্লিশ বংশ নানাদিক থেকে বাংলা সাহিত্যের পৃষ্ট পোষকতায়

চোদ্দোশো তিরানব্বই থেকে চূরা নব্বই উম হিন্দু কবিদের ভাষায় তিনি ছিলেন নীপতি তিলক। তার সময় থেকেই স্থানটি প্রতিষ্ঠিত হয় এবং বঙ্গের সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে উম এক নতুন যুগের সূচনা হয় উম পঞ্চদশ শতাব্দী থেকে এ দেশে যে সাহিত্য সৃষ্টি হয়েছে তা থেকে তাতে দুটি সংস্কৃতির অধভুত পুর ভিন্ন সমবায় স্পষ্ট লক্ষ্য করা যায়। উম এক লোখি সংস্কৃতি এবং দুই ব্রাম্মন সংস্কৃতি উম বঙ্গ দেখে লৌখিক সংস্কৃতির ধারা টি প্রাচীনতর উম এ দেশে আজও অধিকার বৃস্তিতো হওয়ার আগে অস্থির দাবির ও মঙ্গল গোষ্ঠীর এই জনতা বাস করতেন। উম ভারতীয় ধর্ম সাধনায় যোগ ও মন্ত্র পতেন সাধনায় এদেরই দান বলে অনুমান করা হয়। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় গোবৎসো ইহা লোকেরা কেতন ও অন্তুক উম টুক টুকটাক মন্ত্র ও মস্তিযোগে বিশ্বাস করতেন। গাছে ও পাথরের দেব কল্পনাকে এদের গুণ ধর্ম বিশ্বাস এ বৈশিষ্ট ছিল এদের সাহিত্য মৌখিক সাহিত্য যার পরিচয় বৃদ্ধিত রয়েছে বের করে গানের উম গানের কথাই যখন উম এদেশে ব্রাম্মন সংস্কৃতি উম আবির্ভাব ঘটলো উম যে পুরানো সংস্কার হলো ইতি শাস্ত্রের বন্যাসম বিধান এলো এলো সংস্কৃত শব্দ সাহিত্য ধারা তখন তান ধর্মের চঞ্চল লোকই সংস্কৃতি ধারার সঙ্গে সু উচ্চ দার্শনিকতা ও শুকনো চিন্তা শক্তির উম ব্রাম্মন্ন আদেশে সংঘাত তৈরী হলো। যাতে আরজো ব্রাম্মহন্ন ধর্মের স্রোত তান ধর্মকে ভাসিয়ে দিলো। সমাজের উচ্চ মঞ্চে অভিজাত বর্ণ অধিষ্টিত রইলেন। নিম্ন স্তরে রইলেন লৌখিক সংস্কার বিশ্বাস ইয়ো সমাজের সংখ্যা গরিত্বে জয়। বাংলাদেশে দেখা যাক সংস্কৃতির এই দুই ধারার মিশ্রণ সু প্রাচীন কাল থেকে উম ঘটে আসছে। সংস্কৃত পুরান স্মৃতির কাতন যেমন নিম্নস্তরের সংস্কৃতি এই দুই ধারা মিশ্রনে সু প্রাচীন কাল থেকে ঘটে আসছেন সংস্কৃত পুরানো স্মৃতির কাতোন যেমন নিম্নস্তরের বিশ্বাসের সঙ্গে যুক্ত হয়েছেন তেমনি শুভ্র ও মহিলাদের মাধ্যমে লোক সংস্কৃতির উচ্ছেদ করে হিন্দুদের মধ্যে সংমিস্ত্রিত হয়েছে। এ আচার ভিত্তি লৌকিক আচার বিচার এই প্রসঙ্গে আর্য্য সমাজের কিছু লৌকিক দেব দেবীর অনু প্রবেশন স্মরণীয়। বট গাছে খুদের লক্ষ্যের অধিস্থান কল্পনা ও জাগরণ উৎসাহ দ্বারা কোজ উম কোজাগর লক্ষীর আরাধনা দূর্গা পত্নী বিন্নি ধানের গাছ ও বেল পাতা নিয়ে উম রাত উম জাগরণ প্রভৃতি উল্লেখ দ্বাদশ শতাব্দীর কবি গোবর্ধন আচার্যের সংস্কৃত শব্দ আজ সপ্ত সতিতে পাওয়া যায়।

ফলে আক এ আকন্তরিত হয় এই আক্রমণে হিন্দু ব্রাম্মহন্ন জীবন ও লৌকিক জীবন সমভাবে বিপন্ন হয়ে পরে সমাজের নেতৃত্ব থেকে অপসারিত বর্ণ হিন্দুরা সংখ্যাই কম ছিলেন তারা সংখ্যা গরিষ্ঠ সমাজের অবতল বর্তী মানুষদের সঙ্গে নিয়ে ধর্ম বাঁচাতে ও সংস্কৃতির প্রতিরোধ গড়ে তুলতে তাদের খুজিতো দেব দেবীদের সঙ্গে নিজেদের দেব দেবীর সমবায় ও সম্পর্ক গড়ে তুলতে তৎপর হলেন এভাবেই মঙ্গোল কাব্যের মনোস্বাদ চন্ডি ধর্ম ঠাকুর প্রমুখ

সংস্কৃতবান শিক্ষিত পন্ডিতেরা রাজ নির্দেশ রামায়ণ মহাভারত উম ভগবৎ প্রবৃত্তির শাস্ত্র গ্রন্থ বাংলা ভাষায় কাব্য কারে অনুবাদ করলেন। হম এর হম এ যাবৎ কাল সংস্কৃত তাকে যাদের অধিকার ছিলোনা তারা অনূদিত কাব্য পাঠের অধিকারী হয়ে উঠলেন। এভাবেই বাংলা ভাষায় অনুবাদ সাহিত্যের উম গোড়াপত্তন হলো এবং তাতে একটি লিখিলো পৌরাণিক আখ্যানের সঙ্গে জনস্রোতী মূলক লোক

ভিন্ন আলাদা সংস্কৃত ধারায় যেন একত্রীত হলো। এই ভার সমবায়ের লক্ষণ যে কেবল মাত্র উচ্চ বর্ণের হিন্দু ও নিম্ন বর্ণের হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, হিন্দু মুসলমান মিলনের ভিত্তিতে এভাবে রেখিত হয়েছে। মুসলিম সুলতানেরাও হিন্দু কবিদের যেমন খান উপাধিতে ভূষিত হয়েছেন জহ যত রাজ্যে খান গুণরাজ খান আবার হিন্দু কবিরাও সুলতানদের নিযুক্ত করে তুলেছেন। নিযুক্ত হোসেন জগৎ ভূষণ সংস্কৃত সমবায়ের দিক থেকে উম এক এসকল ঘটনা অত্যান্ত তাৎপর্য পূর্ণ। সেই অনুবাদ কাব্য শাখার সুলতানদেরি প্রেরণা সংজাত পরবর্তী কালে পীর ফকির দের দ্বারা উম সুফতি মতো ও হিন্দু মতো যে মিলন ঘটে ছিল। কারো মূল্যে লে ছিল সুলতানদের পৃষ্ঠপোষকতা। পঞ্চদশ শতাব্দীতে মুসলিম আমলেই মিথিলার সঙ্গে বাংলার যোগ নতুন করে স্থাপিত হয়েছে। মুসলিম লস্করদের মাধ্যমে আরাকাতানিয়াদের সঙ্গে এদেশের সংস্কৃতি উম গত যোগ সূত্র হয়েছে। পঞ্চদশ শতাব্দীতে যে সব কাব্য রচয়িতা রচিত হয়েছে সেগুলোকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা হয়, এক বৈষ্ণৱ গীত ও কবিতা, দুই কাহিনী সমন্ডিত পাঁচালী কাব্য, উম কাব্য কাহিনী গুলির এক ভাগ। রামায়ণ মহাভারত ভগবৎ পুরানা নাদের অনুবাদ অন্যভাগে লৌকিক দেবদেবীর মহিমা গরূপ মঙ্গোল পঞ্চদশ শতাব্দীর উম বাংলা সাহিত্যকে তিনটি শাখায় ভাগ করা যেতে পারে। উম দুটি কবিতা বা পদাবলীর অনুবাদ শাখা এবং মঙ্গোল উম কাব্য শাখা এই সাহিত্যের সম্পূর্ণ আয়োজন কেবল ধর্মকে কেন্দ্র করে। অথচ তুর্কি অভিযানের সঙ্গে এদের সংস্কৃত রাজ শাহী কের কাব্য শাখায় অনুসরণ হয়েছে, নাটক রচিত হয়েছে, মহাকাব্যর রচিত হয়েছে, উম ক্রান্ত কাব্য রচিত হয়েছে যেসব সাহিত্য ধর্ম বহির্ভুত জীবনের সাধে পূর্ণ অথচ পঞ্চদশ শতাব্দীর থেকে বাংলায় যে কাব্য রচনার ধারার প্রবর্তিত হলে উম তাতে ধর্মই মুখ্যই ইংরেজ অভ্যুদয়ের আগে পর্যন্ত সাহিত্যের জগৎ এমন ধর্মরচিত থেকেছে এই প্রথা বদ্ধ সংস্কার ছন্নে দৃষ্টি ভঙ্গির কারণে সাহিত্য কোনো নতুন তত্ত্ব ছিলোনা কাহিনী ঘটনা চরিত্র বাঁচার ছন্দ পর্যন্ত বৈচিত্রহীন এক ঘেয়ে রকমের খাঙ্কি পয় হইয়া পড়েছিল। তবে এরি মধ্যে কোনো কোনো কবি নিজেদের মৌলিকতা প্রকাশ করেছেন যার মাধ্যমে বাঙালির উম যুক্তি প্রবণতা গল্পে সোনার আগ্রহ বিপরীত তো হয়েছিল ধর্মের গুন্ গুন্ডিত আবদ্ধ থেকেও কাব্য সাহিত্য প্রকাশ পেয়েছে প্রকৃতির কথা জীবনের সুখ দুঃখের কথা সমাজের নিয়ম নীতির কথা। এ থেকে বাংলা ভাষার বিশিষ্ট ভঙ্গিমা প্রবাদ প্রবচন লোক সুতি ধাঁদা কুহেলিকা রঙ্গ রসিকতা সমগ্র বাঙালির জীবনী প্রতিকূলতা হয়েছে মদ্ধ যুগের বাংলা সাহিত্য তুর্কি আক্রমণ সামাজিক সংস্কৃতি পরিনাম আনুমানিক বারোসো খ্রিস্টাব্দে

নিশ্চিত করে খিলজি একে একে পশ্চিম মহা উত্তরবঙ্গ অধিকার করেন। এইভাবে বঙ্গ দেশে মুসলিম শাসনের সূত্রপাত হলো

ধর্মান্তরি করন সমাজে উম তখন চরম চরম উম নরম উম নিরাপত্তাহীনতা সমাজ জীবনে উচ্চ বর্ণ ও নিম্ন বর্ণের হিন্দুদের ভেদাভেদ কমে এলো। ধর্ম চরমের ক্ষেত্রে সমবায় বাদী দৃষ্টি ভঙ্গি লক্ষ্য করা গেলো সংস্কৃতির প্রতিরোধ গড়ে উঠতে লাগলো, উম লোখন্ড বাঙালিত্বের ধারণার বকিত হলো। চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন আলাউদ্দিন হোসেন শাহ তার সু শাসনে লার পৃষ্ঠপোষকতাই বাংলা সাহিত্যের পুনরূপ জীবন লক্ষ্য করা যায়। কোমল সাহিত্যের ক্ষেত্রে আর্য অনাজদের সমন্বয়ে পৌরাণিক কাহিনীর সঙ্গে লৌকিক কাহিনীর সংমিশ্রণ ঘটতে থাকে। সংস্কৃত সাহিত্য ধারায় বঙ্গানুবাদ শুরু হয় মঙ্গোল কাব্য, বৈষ্ণৱ পদাবলীর রচনা শুরু হয় বাইরের শক্তি আঘাতে বাঙালির জাতিও বদ্দারে দাদা অ সংহতি ভাঙ্গন ভেদাভেদ ভুলে সংহত শক্তি রূপে উম আত্ম প্রকাশে উন্মুক্ত হয়ে উঠে। শ্রী কৃষ্ণ কীর্তন

এই গো গোয়াল ঘর থেকে উম গোয়াল ঘর থেকে বাংলার লেখা রাধা কৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান পার্বতীর পুথি আবিষ্কার করেন। উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিসর থেকে শ্রী কৃষ্ণ কীর্তন নামে পার্বতী তারই সম্প্রাদনায় লিখিত আকারে প্রকাশিত হয়। উম তাব্বে প্রাপ্ত উথির টিকে প্রথম শেষ দিকের কিছু পৃষ্ঠা না পাওয়ার কারণে গ্রন্থনামার্ রচয়িতা বা রচনা টার সম্পর্কে জরুরি কিছু তথ্য অজানা হয়ে থাকি যায়। বস্তুত শ্রী কৃষ্ণ কীর্তন নামটি কাব্যের বিষয় বস্তু বিচার করে সম্পাদকের দেয়া। প্রাপ্ত পুঁথির ভিতরে শ্রী কৃষ্ণর সন্দর্ভ নামে একটি গ্রন্থের চিরকুট থাকায় কেউ কেউ মনে করেন পুঁথিটির নাম শ্রী কৃষ্ণ সন্দর্ভ কিন্তু এই বিষয়ে কোনো নিশ্চিত পাওয়া না থাকায় উনি শেষ দিকে কিংবা পঞ্চদশ শতাব্দীর প্রথম অর্ধে রচিত হয়ে উম থাকতে পারে বলে গবেষকরা করে অনুমান করেন। সংস্কৃত ভাষায় অভিজ্ঞ কবি গুরু চন্ডি দাস অনন্ত গুরু চন্ডি দাস চন্ডি দাস ভগবত দিপুরান উম পুরান জয় দেবের গিতগোবিন্দ থেকে যেমন কোকুন্ঠ তাহার জন্য খুন প্রেমিক লোক জীবনে নির্ভর প্রচলিত কাহিনীই সহায়তা নিয়েছেন। উম রাধা চরিত্রটির পরিকল্পনাতেই তিনি তার দক্ষতার ওপর অণুপর সাক্ষ্য রেখেছেন কাব্য রাধা উম কাব্যের রাধা তার পরিচয় তুলে ধরে উম বারং বার কৃষ্ণ প্রেম প্রত্যাখ্যান করেছেন করি থেকে আত্নসর্মপন ও বিরাগের বিলুপ্তি যথার্থ কৃষ্ণ ক্রিয়া হয়ে উঠা উম এই সমগ্র বিষয়টিকে ও কবি সংলাপ ধর্মী নাটক একখান কাব্য ও গুটি কবিতার মিষ্টি লিএ অপূর্বর সুন্দর ভাবে গড়ে তুলেছেন। পরবর্তীকালে ঐসব কথা বলে রাধা চরিত্রের পূর্বাবাস তার অংকিত রাধা চরিত্রে লক্ষ্য করা যায়। সমগ্র কাব্যটির জন্ম টাম্বল দান নৌকা ভার ও স্বচ্ছ বৃন্দাবন উম কালিওদমন যমুনা আহার বান বংশীয় ও রাধা বিরহ এই তেরোটি খন্ডে বিন্যস্ত। এই কৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত উম পর্যন্ত কাহিনী ধারা কাব্যটিতে বিস্ত্রিত হয়েছে। কাব্যের এর মূল চরিত্র তিন তিনটি এর কৃষ্ণ রাধা এবং বড়াই এই কাব্যটি মূলত উক্তি প্রত্তো প্রত্তটি মূলক এ ছাড়াও কাব্য প্রচুর উম রাগ রাগিণীর উল্লেখ পাওয়া যাই দ্বিপদী ছন্দের বৈচিত্র পূর্ণ প্রয়োগ লক্ষ্য করা যাই। অলংকার সাসানু সারি উপমা উৎপেক্ষার উপক প্রভৃতির অলংকার ব্যবহারে

সংস্কৃতে রচিত রামায়ণ মহাভারত ভগবৎ উম অন্যান্য পুরান গ্রন্থের দিয়েছে গুপ্ত যুগ থেকেই বাংলাদেশে সমাজে ব্রাম্মন্ন সংস্কার পৌরাণিক সংস্কার সংস্কৃত উম ভাষায় মাধ্যমে দিনমুল হয়েছে। বৌদ্ধ পাল রাজাদের মধ্যে স্যার তো সংহিতা পুরান মহাকাব্য প্রতি অনু কুল্লো লক্ষ্য করা যাই। বাংলায় ইসলামী শাসন কায়েম হলে অনেক পাঠান সুলতান হিন্দু কবি পন্ডিত পন্ডিতদের থেকে রামায়ণ মহাভারত ভা ভাগবতের গল্প শুনতে আগ্রহী হন। অনুবাদ রচনায় তাদের উদ্ভুদ্দ করেন যেমন রুকুনুদ্দীন বার্বোক্তহ মালাধর বৈফুকে ভাগবতের অনুবাদ শ্রী কৃষ্ণ বিজয় রচনার জন্য গুন্ গাই। খান উপাধি দেন চট্টগ্রামের শাসন কর্তা পরাগল খা ও তার পুত্র উম পুত্র ছুটি খা তাদের হিন্দু সভা কবিদের উম মহাভারত অনুবাদ করিয়ে দেন উম সাহিত্য অনুবাদের এই ধারার মাধ্যমে সমাজে অসম্প্রদায়িক ওই রাজ্যের ছবি ফুটে উঠে এবং তা সমাজ সংস্কৃতির পূর্ণ গঠনের বিষয় ভাবে সহায়ক হন। বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কৃত্তিবাস ওঝা উম আনুমানিক তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নদীয়া জেলার অন্তরগত ফুলিরায় তার জন্ম হয় উম কৃত্তিবাসী রামায়ণ হিসেবে প্রচলিত উম জনপ্রিয়া গন্ত্ৰটি শ্রী রামপুরের তৃতীয় যাজকেরা প্রথম উদ্ধৃত করেন আঠারোশো দুই থেকে তিন পরে জয় গোপাল সরকালঙ্কার দ্বিতীয় উম সং সংস্করণের দুই খন্ডে প্রকাশ করেন উম আঠারোশো তিরিশ থেকে চৌত্রিশ তিনি সম্ভবত রাজা দনু জমজন

অনুবাদ কালে তাকে আপন মনের মাঝে রি রচনা করেছেন এবং কাব্য কায়েমে আধুনিক করে গড়ে তুলেছেন তার অনুমোদিত গ্রন্থের নাম শ্রীরাম পাঁচালি বহু সপ শতাব্দী জাতি জনসাধারণের মধ্যে তার কাব্যের বিপুল জনপ্রিয়তা কারণ রামায়ণে মূল চরিত্র গুলির মধ্যে বাঙালির সভাবেই প্রত্নপন শব্দের উম প্রচলিত প্রচলিত বাংলার বিস্ময় ও প্রত্যাহে জীবন থেকে ভক্তিও করুন রোষে সর্বজন গদ্ধতা এবং সাধারণ মানুষের মনকে সহায়ক পাঁচালির উম জং গড়ের শব্দের অনুমান পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে কবিতা ও কাব্য রচনা করেছিলেন। রামায়ণের অনুবাদের ধারা পঞ্চদশ শতাব্দী কৃত্তিবাজ সুধা শ্রীরাম পাঁচালি মাধব কান্দোলি শ্রীরাম পাঁচালি ষোড়শ শতাব্দী সংকর দেব শ্রীরাম পাঁচালি উত্তর কান্ড উম উম সপ্তদশ শতাব্দী নিত্যনন্দ আচার্য অধভুত আচার্য রামায়ণ রামসনক দত্ত রাম কথা বীজ অথবা পন্ডিত উম ভবানী নাথ লোক

ফকির রাম কবি ভূষণ অঙ্গদা রাই বা রাম চন্দ্রের বিভীষণে রাইবার রামায়ণ রামায়ণ রাম রামভিশনের ভিশনের রাইবার। খাকিদাস পাল উনি রাইবার বিগ চুলকি অঙ্গদ রাইবার উম খোসায় শর্মা ও অঙ্গদ রাইবার জগন্নাথ দাস লঙ্কা কান্ড উম বিগ দয়ারাম তরোমিশ্রনের যুদ্ধ কবি চন্দ্র সংকট চক চক্রবর্তী ওদ্দান্ত রামায়ণে বীজে উম ও সুবো রাম লক্ষণ শক্তির উম সেন উচ্চ বা নন্দ সীতার বনবাস জগৎটাই আমরা অদ্ভুত রামায়ণ কৃত্তিবাস ওঝা শুদ্ধ তার রামায়ণে অনুবাদে যথেষ্ট মৌলিকতার পরিচয় দিয়েছেন। তিনি অনেকাংশেই বার নীতির প্রবন প্রবেশিত পথে নাই দিয়ে নিজেও কল্পনা অনুসারে চরিত্র

বাঙালির হৃদয়ে আসা আশঙ্কা জীবনাদত্ত তার কাব্যের বিপুল প্রভাব লক্ষ্য করা যাই পরবর্তী কালে উম বহু কবির পক্ষে নীতি কার্যের হাতে বিবর্তন তার কাব্যের রূপটিকেই যেমন বদলে দিয়েছে বৈষ্ণৱ ধর্মের প্রভাবে রামায়ণের অনুবাদে বেপক বদলে উম ঘটি ঘটিয়েছেন সৈতনোত্তর যুগে রামায়ণের মধ্যে অদ্ভুত অর্থে রামায়ণ উল্ল্যেখ যোগ্য প্লাবন জেলার অমৃত কুন্দা গ্রামে এ সময় সতেরো শতকের শেষ ভাগে উম আবির্ভিত সাঁওতালরা রাজা রাম কৃষ্ণের সভাকবি নিত্যনন্দ আচার্যের এই রচনা উত্তরবঙ্গে বেপক জনপ্রিয়তা অর্জন করেছিল কবি অধ্যুত রামায়ণ অধ্যাত্ম রামায়ণ রঘু বংশ থেকে তার কাব্যের উপাদান সংগ্রহ করেছিলেন ইনি ছাড়া আর যারা বাংলায় রামায়ণ রচনা করেন তাদের মধ্যে উল্ল্যেখ যোগ্য হলো কৈলাস বস্তু দিজে ভবানী দাস বীজ স্রিলক্ষন চক্রবর্তী কোবিচন্দ্র প্রমুখ।

লোক বুঝাইতে কইলো কৃত্তিবাজ পন্ডিত রাজ দরবারের পৃষ্ঠ পোষকতাদের।